সেটাই পরে হবে না যেহেতু দেখো ছোট থেকে দেখছে ছোট থেকে হওয়ার থাকলে কিছু না কিছু এতোদিনে হতো কারণ বড় হয়েছে তাও দুজন দুজন ঠিক করে রেখেছে না আমার সাথেই বিয়ে করবো ও ঠিক করেছে ওর সাথেই বিয়ে হবে তাহলে আর কিছু হবে না চিন্তা করো না বেকার কাউকে চিন্তা নিতে করো তুমিও করো না সেরকম কোন চিন্তা নেই কারণ এখানে আমাদেরও জানা শুনা ভাই হচ্ছে ধরো একরকম সেটাই বিয়ের কোথায় থেকে বাজার টাজার করছো না পুরাটাই করছো বাইরে না এখন তো রামপুর হাটেই করছি এখন তো মনে হয় বিয়ের যেগুলো কেনাকাটা জামা কাপড় সেগুলোই কর করেছি মানে দিদির আমরা তো এখনো কিছু বাজার করিনি আর বিয়ের যেগুলো লাগে লাগবে আরকি ওগুলো এখন list করে করছে এগুলো দু তিন দিন করে নিয়ে আসব মানে এখন থেকেই নিয়ে আসলে খারাপ টারাপ যদি হয়েই যায় কি খারাপ টারাপ হয়ে যাবে বুঝলাম না আহ খাবার জিনিস সেই রকম সেই রকম কিছু নিয়ে আসিনি এখনো আর তোমার ধরো প্যান্ডেল ফ্যান্ডেল যেগুলো লাগে আরকি ওগুলো ভাড়া দেয়া নেয়া হবে লাইটিং টাইটিং যেগুলো লাগে ওগুলো আস্তে করছে না তোমাদের বাড়ি থেকেই হচ্ছে না এগুলো আমি তো বুঝতেই পারছিলাম না তো যত হয় নাই বাড়ি থেকেই হয়

রাজি করব বলে কিন্তু ধরো আমরা গ্রামের ব্যাপার তো সব মানে গ্রাম গ্রামে যে লোকগুলো থাকে এগুলো বুঝতে পারছো একটু কিছু তো হয়ে গেলে তখন আরো অন্য কিছু ভাববে তার জন্যই সব খাওয়া দাওয়া করানোর জন্যই সব গ্রামেই হচ্ছে আচ্ছা বুঝলাম আচ্ছা শুনো না বলছি আমি তোমায় পরে একটু পরে ফোন করি কেনো? আমি একটু পরে ফোন করি আমাকে মা একটু ডাকছে আচ্ছা ঠিক আছে তাহলে যাও হ্যা

কিছু মনে করো না যে জলদি জলদি রাখি তো একটু হ্যা হ্যা গো হ্যা যাচ্ছি হ্যা

bank যেখানে প্রতিবছর ছয় শতাংশ return দেয় সেখানে গত কুড়ি বছরে motor এক লক্ষ নিরানব্বই শতাংশ return দিয়েছে অর্থাৎ আপনি যদি উনিশশো নিরানব্বই সালে দশ হাজার টাকা invest করতেন তবে সেই টাকা বর্তমানে দু কোটি দশ লাখ টাকায় গিয়ে দাঁড়াতো দশ হাজার টাকা দিয়ে দু কোটি দশ লাখ so today's topic is all about share market মনে করুন মার্ক জুকারবারগ দুই হাজার চার সালে facebook তৈরি করেছেন তার একটি ছোট্ট তো apartment এর মধ্যে কিন্তু এবার facebook কে বড় একটি company তে রূপান্তর করতে হবে যার জন্য বড় office লাগবে জমি লাগবে প্রচুর কর্মচারীও লাগবে এবং এর জন্য চাই প্রচুর টাকা যেই টাকা সে bank থেকে নিতে পারবে না কারণ bank এসে মোটা অংকের টাকা ফেরত দিতে হবে সুদ সমেত এবার সে করলো কি সে আমেরিকার stock exchange এ তার company কে listed করল কারণ আমরা জানি যে facebook আমেরিকার company stock exchange হল এমন একটি authority যেখানে প্রতিটা company কে নথিভুক্ত হতে হয় তারপরে সে company এর share বা stock market এ তার share বিক্রি করতে পারে তার আগে নয় এইবার মার্ক জুকারবার্গ মনে করলো যে সে নিজের কাছে কিছু পরিমাণ share রাখবে কারণ সে মালিক বাকি share পঞ্চাশ হাজারটা ভাগ করবে এবং প্রতিটা share এক হাজার টাকা করে দাম রাখবে যার ফলে সে পঞ্চাশ হাজার গুণ এক হাজার অর্থাৎ

অর্থাৎ এক লক্ষ টাকা দিয়ে কিনলেন এবার দশ বছর পরে facebook এর একটি share এক হাজার টাকার থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল তাহলে আপনি পাবেন পঞ্চাশ লক্ষ টাকা company এর যতো লাভ করবে investor হিসেবে আপনারও ততই লাভ হবে share market এ বিভিন্ন company share এর একটি অংশ কেনা বেচা হয় company কেন share বিক্রি করে তা নিয়ে পরে আসছি stock market হল share market এর আরেক নাম তবে company share ছাড়া bond mutual fund এবং derivatives contract এর share market এ লেনদেন করা হয় you will understand everything if you watch the video till the end share market প্রধানত দুই প্রকারের যেখানে একজন investor বা trader কেনাবেচা করে simply speaking investor তাকেই বলে যে একটি share কিনে বেশ কিছু বছর hold করে রাখে এবং শেষে বিক্রি করে দেয় এবং career তাদের বলে যারা share টা কেনার পরে কিছু সময় বা কিছু দিন রাখার পরে বিক্রি করে দেয় যখন profit বা loss হয় একই দিনের মধ্যে কোন share কিনেই সেইটা আবার সেই দিনই বিক্রি করল তাকে intraday trading বলে এবং কোন share যদি দিনের দিন দেখি না করে কিছুদিন দেখে রেখে দিয়ে হতে পারে সেটা দুই এক দিন কিংবা এক সপ্তাহ তারপর যদি সেটা বিক্রি করে দেয় তাকে same trading বলে channel টি follow করুন একে একে সব কিছু জানতে পারবেন primary and secondary stock market primary share market হল এমন একটি জায়গা যেখানে একটি company নিজেকে প্রথমে একটি stock exchange এ register করে

বাংলাদেশের main যেটা stock exchanges company যদি stock exchange গুলিতে register না করে তাহলে তারা public এর কাছ থেকে কোন প্রকারের টাকা সংগ্রহ করতে পারবেনা primary stock exchange এর list হওয়ার প্রধান লক্ষই হচ্ছে অর্থ সংগ্রহ করা company যদি প্রথমবারের মতো তার share বিক্রি করে আর decession নেয় তখন company কে public এর সামনে তার প্রতিটা share এর দাম কত সেটা offer করতে হবে বা জানাতে হবে আর এটাই আমরা public offering বা ipo নামে জানি যখন কোন company তার ipo নিয়ে আসে তখন সেই company এর share বা IPO কিনতে পারাটা public এর কাছে এক প্রকার লাখের উপরেই depend করে কারণ তখন তার demand থাকে আকাশ ছোঁয়া এবার আমরা secondary market টা বুঝবো এবার ওই company এর নতুন securities যাকে সোজা ভাষায় share ও বলে primary market এ বিক্রি হয়ে যাওয়ার পর সেগুলি অর্থাৎ share গুলি secondary stock market এ লেনদেন করা হয় secondary market টাকেই আমরা actual share market বলবো কারণ এখানে share কেনা বেচা হয় investor রায় share কেনা বেচা বা লেনদেন যা কোন broker বা এই ধরনের কোন middle man এর সাহায্যে খুব easily করতে পারে এখনতো process টা আরো সোজা করে দিয়েছে বিভিন্ন investment apps যেমন upstock grow Zerodha angel one etc what is created in the stock market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 এগুলি হলো share born derivatives and mutual funds share হল এমন একটি unit যার একটি corporation এ equity বা মালিকানা বা ownership নির্দেশ করে equity মানে value অতঃপর আপনি যেই company এর share কিনছেন তার একটি মাত্র share কিনছেন secondly bond একটি company এর প্রচুর টাকা প্রয়োজন যাতে তারা বিভিন্ন project এর উপর কাজ করতে পারে এবার project থেকে যে টাকাটা তারা লাভ করবে সেইটার কিছু অংশ তারা investor দের মধ্যে distribute করে দেবে যখন একটি company একটি bank থেকে টাকা loan নেয় তখন তাদের সেই টাকাটা periodic interest এর মাধ্যমে সুদ করতে হয় ঠিক একইরকমভাবে যখন একটি company বিভিন্ন investor দের কাছ থেকে টাকা ধার নেয় তখন এটি একটি bond হিসেবে পরিচিত যা সময়মতো সুদের মাধ্যমে পরিশোধ করতে হবে number three mutual funds

mutual fund সমস্ত investor দের কাছ থেকে টাকা collect করে তাদের একটি fund এ জমা রাখে সেই fund থেকে তারা বিভিন্ন company share এ invest করে যে mutual fund এর সমস্ত টাকা manage করে বা বিভিন্ন stock invest করে তাকে fund manager বলে যে ভীষণই professional mutual শব্দটির অর্থ হচ্ছে মিলেমিশে কয়েকটি জনপ্রিয় mutual fund হলো HDFC Mutual Fund Access Mutual Fund SBI Mutual Fund etc প্রতিটি mutual funds কিনে এমন একটি unit issue করে যা একটি share এর মতো একটি নির্দিষ্ট prize এর আপনি যখন এই ধরণের তহবিলে বিনিয়োগ করেন তখন আপনি সেই Mutual Fund skim এর unit holder হয়ে যান এবার যখন সে Mutual Fund Market এ ভালো perform করে বা profit gain করে তার কিছু পরিমান profit আপনিও পাবেন number four derivatives

derivatives হলো এমন একটি পদ্ধতি যা আপনাকে আটকে আপনার দ্বারা নির্ধারিত price এর trade করতে দেয় সহজ কথায় বলতে গেলে derivatives এর মাধ্যমে আপনি এমন একটি agreement করেন যেখানে একটি fixed price এর share বা অন্য কোনো উপকরণ buy বা sell করতে পারবেন how does the share market work একদম সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছি আমরা যখন কোনো investing apps এর মাধ্যমে হতে পারে সেটা grow upstalks কি zerodha এবার যখন কোনো app এর মাধ্যমে কোনো share select করে buy button এ click করি an order is placed এই step তা complete হয়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 যখন ওই app ছিল না তখন আমাদের কোনো human broker এর কাছে যেতে হতো যা এখন আমরা apps এর মাধ্যমেই করতে পারছি thanks to the internet এইবার stock exchange সেই order এর জন্য seller এর খোঁজ করে যে ওই একই company এর share বিক্রি করতে চাইছে দেখুন প্রতিটা company এর share এর পরিমান limited থাকে সুতরাং ওই company এর share কে বিক্রি করলে তবেই আপনি share কিনতে পারবেন dont worry এখানে সবসময় share কেনা বেচা হয় এবার stock exchange seller কে খুঁজে পেলে আপনার order টি confirm করে broker এর কাছে জানিয়ে দেয় এবং শেষে trading successfully complete হয় এবং টাকা exchange হয় ব্যাস এভাবেই share market কাজ করে how to invest in stocks এই step গুলি follow করতে হবে share market এ invest করতে গেলে number one PANcardPANcard is must পরে any financial transanction in India bank account open করতে stock market mutual fund invest করতে income tax returns file করতে pan~ pan card লাগবে second এই data broker stock market এ invest করতে গেলে broker লাগবেই কারণ stock exchage এ আপনাকে directly stock market এ invest করতে allow করে না thirdly open এ dream art and trading account you can trading the stock market only through dream art and trading account you must have an active dream art and trading account before you can invest in Indian stock market lastly trading এবার আপনি stock market এ trading বা investment start করতে পারবেন broker এর মাধ্যমে bio টা most important lession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 number two কোনো share কেনার আগে সেই company এর সম্পর্কে প্রচুর research করতে হবে and try to understand and stock pattern number three যদি আপনার কাছে একদম কম টাকাও থাকে তবুও আপনি এখন invest করা শুরু করুন যাতে compound effect এর পুরো সুবিধা পেতে পারেন number four diversify your investment অনেকগুলো sector এ invest করলে loss হওয়ার chance অনেকটা কমে আসে warren buffet বলেন do not put all the eggs in one basket অর্থাৎ আপনার সমস্ত টাকা একটি মাত্র জায়গায় invest করা উচিত না তাতে প্রচুর risk থাকে আমেরিকার stock market এ invest করেও আপনি আপনার capital diversify করতে পারেন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 but loss হওয়ার chance অনেকটাই কম Bluechip company মানে কোনো একটি particular sector এ সেই company market leader যেমন paints এর মধ্যে Asian Pants Market leader

perfect time এর জন্য কখনোই wait করবেন না share market এ perfect time বলে কিছুই নেই প্রতিটা time ই perfect যদি আপনি তাড়াতাড়ি শুরু করেন number eight trading fifty percent এর বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন

don't be greedy লোভ করা যাবে না this is very dangerous number eleven কখনোই self control হারাবেন না নিজেকে সংযত করে রাখুন যতটা সম্ভব তাড়াহুড়ো করতে গিয়ে huge loss হওয়ার প্রবল সম্ভাবনা থাকে number twelve the strong and beleiving yourself আপনি জানেন যে invest করলে আপনি টাকা income করতে পারবেন কিন্তু এই তিনভাবে আপনার টাকা আরো বেশি হতে পারে

যতগুলো share আপনার কাছে আছে সেই হিসেবে আপনি dividents পাবেন যত বেশি share তত বেশি dividends growth capital equity বা share এর investment আপনার মূলধন বাড়াতে সাহায্য করে invesment এর সময়কাল যত বেশি হবে returns এর পরিমানটাও তত বেশি হবে stocks এ বিনিয়োগ করা একটি ঝুঁকিপূর্ণ কাজ your risk capitate is based on your age demands dependants and need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 company চাইলে আপনার share market price এর থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে নিতে পারে পুনরায় company এটা করে যখন সেই company এর প্রচুর পরিমানের টাকা আছে বা তাদের ownership কমাতে চাইছে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 the native share and stock প্রকাশ্যে association নামে পরিচিত ছিল Bombay stock exchange হলো এশিয়ার প্রাচীনতম stock exchange যেখানে সাড়ে পাঁচ হাজার টি conpany listed আছে infactBSEis the biggest stock exchange in the world in terms of the numbers of listed companies on the exchangeIndia তে BSE ছাড়াও আরো তেইশটি stock exchange আছে less than two point five percent population of india invest in the stock market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 বাসার class এ যেটি warren buffet এর company পৃথিবীর সবথেকে দামি stock যার বাজার মূল্য সাড়ে চার লক্ষ্য USG অর্থাৎ প্রায় সাড়ে তিন কোটি টাকা আপনি আমাদের telegram channel এ contact করতে পারেন যেকোনো questions এর জন্য if you like this video then subscribe it and press the bell icon thank you so much for watching this video আস্সালামুআলাইকুম ওয়ালাইকুমআসসালাম আপা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা? আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিন কাল কেমন যাচ্ছে লেখা পড়ার কেমন অবস্থ্যা যাচ্ছে ভালোই তবে পড়া লেখা নিয়ে খুব একটা ভালো ঠেকছে না কেন আচ্ছা তুমি কিসে না পড়ো?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 আসলে একটা fade up না কি লেখা পড়া নিয়ে এমন কিছু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 যে পরিমান সময় চলে যাচ্ছে সেটা নিয়েই চিন্তায় আছি যে কি করবো honours শেষ হতে হতে তো অনেক সময় লাগবে কারণ দেখেন এই ধরেন পরীক্ষা হবে হবে বলে দুই তিন মাস চলে গেলো তারপর আবার এখন result দিবে দিবে বলে আড়াই মাস তিন মাস চলে যাচ্ছে এখোনা এই সময়ে চলে যাচ্ছে সেটা তো আর আমার job job এর ক্ষেত্রে তো ওরা তো আর আমাকে sacrifice করবে না এটা নিয়ে আসলে আমি খুব চিন্তায় আছি so sad এটা সত্যি যে আমাদের আসলে আমাদের দেশ এর লেখা পড়া ব্যবস্থা লেখা পড়ার কথা কি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থ্যা দিনকে দিন এতো অবনতি হচ্ছে একটা right decision কিন্তু আমাদের শিক্ষা ব্যাবস্থাকে পুরোপুরি পাল্টে দিতে পারে কিন্তু দেখো না আমাদের শিক্ষা ব্যবস্থা টা কে কোথায় নিয়ে যাচ্ছে শিক্ষা ব্যাবস্থার কথা আর কি বলবো দেখতেই তো পাচ্ছেন আর আমরা তো এটার পুরোপুরি ভুক্ত ভুগি সেটাই মানে আমরা আমরা যে তোমাদের অনেক আগের তারপর ও দেখো আমরা কিন্তু অনেকটাই suffer করছি কিন্তু আমি ভাবছিলাম যে তোমরা দিনকে দিন অনেকটা এগিয়ে যাবা মানে তোমাদের আমরা তখন ভাবতাম যে আমাদের আগের তারা মানে honours করতো তোমার সাত আট বৎসর নিয়ে honors masters complete করতেও সেখানে আমরা কিন্তু এক বৎসর বেশি পেয়েছি মানে আমরা পাঁচ ছয় বছরের মধ্যে করে ফেলছি আহ দেখেন করোনা র মধ্যে দুই বছর lockdown এ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এখানে দুই বছর সবার loss হয়ে গেলো ইটা কি ফিরে আসবে এটা তো আর ফেরানো সম্ভব না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 করোনা কিন্তু দেখো করোনা কিন্তু আমাদের একা কিন্তু আগাধানে নেই করোনা কিন্তু সারা world এ পুরো বিশ্বে কিন্তু এটা তারমানে আতঙ্ক তোমার এটার প্রভাব পুরো বিশ্বে পড়ছে butstil তারা কিন্তু overcome করছে তারা লেখা পড়া টাকে continue করছে যে ভাবে হোক তারা তাদের শিক্ষা ব্যবস্থ্যা কার্যকম চালিয়ে গেছে কিন্তু বাংলাদেশ এ continuouslyschool college বন্ধ বন্ধ বন্ধ তো এতে করে কি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা তা কোথায় চলে গেছে আমরা কতটুকু পিছিয়ে গেছি শিক্ষায় জাতি ইটা মনে হয় ভুলেই গেছে সবাই বুঝছোনি বাংলাদেশ এর শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে কিছু বলার নেই যেখানে সারা বিশ্বে শিক্ষা ব্যবস্থা নতুন নতুন প্রযুক্তি বলেন যে কোনো নতুন দিকে সারা বিশ্ব যেদিকে উন্নতি করে যাচ্ছে একের পর এক মিরাক্কেল দেখাচ্ছে সেইদিকে বাংলাদেশ এখনো ওই আগের জায়গায় ই পরে আছে খুব একটা change আসে নাই আর শিক্ষা ব্যবস্থা change হবেও না যেদিকে বাংলাদেশ এর পুরোপুরি শিক্ষার্থী রা বা বাংলাদেশ এর বিশ্ব বিদ্যালয় বলেন আহ যে কোনো প্রতিষ্ঠান বলেন এতো বেশি পার্থ পুস্তক নির্ভর হয়ে গাছে যার কারণে শিক্ষার্থীরা এর থেকে overcome করে যে নতুন কিছু করবে সেটার কথা ভাবার ই সময় নেই আর করা তো অনেক দূরের matter তার উপর আমাদের যেমন আমি জাতীয় বিশ্ব বিদ্যালয় এর ছাত্রী আপনি তো জানেন ই জাতীয় বিশ্ব বিদ্যালয় কি ধরনের সংযতের শিকার হতে হয় ছাত্রী দের কে ছাত্রদের কে আমি এটাই বলতে লাগছিলাম একটু আগে এটাই বলতে চেয়েছিলাম যে দেখো আমরা কিন্তু বললাম না পাঁচ ছয় বছরে হয়ে গেছে তা আমরা ভাবছি আমরা যেহুতু একটু কমিয়ে ফেলছে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

বাংলাদেশ কিন্তু পিছিয়ে আছে কিন্তু সেশনজট নামে একটা বেড়া জালের কারণেই ইটা কিন্তু মানতেই হবে তাছাড়া বাংলাদেশ এর শিক্ষা ব্যবস্থা গুলো দেখো আর মানে job sector এর বাংলাদেশ এর শিক্ষা টাকে subject টাকে কতটা মানে ছোট করে দেখে জানো যখন যাবা তখন বুঝবা যে শিক্ষা ব্যবস্থার উন্নতি টা সবকিছুতে সবকিছুতে সবকিছুতে কাজ এ লাগে

ভালোর পাশাপাশি তো মানে শিক্ষা ব্যবস্থা দিয়েছে একদম বাংলাদেশ যে বিষয়ে না বললেই নয় আসলে বাংলাদেশ এর মানুষ অনেক বেশি মেধাবী প্রতি জায়গায় মেধার পরিচয় দিয়ে গেছে কিন্তু যখনি এখানে মেধা দিয়ে তো আর সবসময় সবকিছু অর্জন করা সম্ভব নয যদি system এ change না আনা হয় আর system এ change আনাটা তো এক দুই জন এর পক্ষে সম্ভব না ইটা এখানে বড়ো একটা পদ্দক্ষেপ দরকার আর ইটা এক দুই দিন এ তো আর change হবেনা এ বিষয়ে সরকারের উচিত বড়ো কোনো পদক্ষেপ নেওয়া তা নাহলে এ থেকে বেরিয়ে আসা একদমই সম্ভব নয় আর বিশ্বের অন্যান্য দেশ এর সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা কে ওই রকম করা উচিত অন্যান্য উন্নয়ত দেশ এর মতো তাহলে যদি আমরা তাদের সাথে সব কিছুতে compare করতে পারি এ ছাড়া তার মধ্যেও দেখেন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 বাংলা বাঙালি শিক্ষার্থীরা বা বাংলাদেশ এর মানুষ কতটা মেধাবী এ আর যদি কথা বলি যে সেশনজট নিয়ে তাহলে যে কোনো public

বয়স শিমা যে চাকরির ক্ষেত্রে একটা বয়স শিমা রয়েছে সেটা তো বিশ্ববিদ্যালয় এর কর্তৃপক্ষের মাথায় রাখা উচিত তাই না না কি বলতে চান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

তো এটা তো আমাদের জন্য খুবই মানে দুঃস্বপ্নের এর মতো ধরতে গেলে কারণ আমরা কি করতেছি আমরা কি পারিনা আমাদের দেশ এ কি মেধা নাই আমাদের দেশ এর মেধায় তো বাইরে বহুল বিশ্বে কাজ এ লাগাচ্ছে আমরা কি মেধা হীন না আমাদের দেশ এর এক একটা মেধা কি করতেছে মিরাক্কেল সব জায়গায় করতেছে বাংলাদেশ এ আর একটা জিনিস বাংলাদেশে এ শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়না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 যে student গুলা কুমিল্লা versity র student রাশিয়া র বিস্ববিদ্যালয় এর student এগুলা কিন্তু দেখো robotic engineering এর অনেক এগিয়ে যেতে পারতো kintu sponsor নাই নাই মানে নাই বাংলাদেশ এর মানুষ মানে সামনে আগাবে কি ভাবে মানুষ কে তো সুযোগ দেওয়া হচ্ছে না সরকার তো invest করেই না ব্যক্তি মালি ব্যক্তি মালিকানা যে প্রতিষ্ঠান গুলা এগুলোও কিন্তু কোনোৰম ভাবেই মানে sponsor করে না তখন কি হয় একটা মেধা বিকশিত হওয়ার আগেই ঝরে যাই এগুলা খারাপ লাগে কারণ বাংলাদেশ এ মেধা আছে বাংলাদেশ এ শিক্ষা ব্যবস্থা দিয়ে অনেক উন্নতি করতে পারে বাংলাদেশ এ তোমার top university র student রা ভালো বোলো পর্যায়ে আছে কিন্তু না ওই যে তাদের মানে তারা কি বুঝে মানে কি decision নেই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

আর যেমন মেধার কোথাও আমরা একটু আগে বললাম মেধা আছে কিন্তু এ দেশ এর schooling এর সময় কিংবা একটা বাচ্চা যখন প্রথম প্রথম school এ যাই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 মানে বোরো হওয়া কিশোর হওয়া পর্যন্ত ওদের মধ্যে সেই excitement তা বজায় থাকে সেটার কারণ হচ্ছে ওদের school এর যেই শিক্ষকরা আছেন যে schooling system টা সেটা আসলে খুবই friendly way তে হয় খুবই বন্ধু সুলভ হয় এবং খুবই ব্যবহারই শিক্ষা নির্ভর হয় যেদিকে আমাদের school এর ব্যবস্থা বলেন আমাদের বাচ্চাদে শিক্ষা ব্যবস্থা বলেন আমাদের তো বাচ্চারা তো দুদিন পরেই সব আগ্রহ হারিয়ে ফেলে নিয়ে এমামদের বাচ্চারা আজকে excitement নিয়ে যাবে কালকে পরশু তিন চার দিন class করেই না school এ যাবনা না school এ যাবোনা ঠিক না

হু কেন এমন হয় বোলো তো? সেই এটা নিয়েই আমি ভাবছিলাম যে কেন বাংলাদেশ এর শিক্ষার্থীরা মানে ছোট বাচ্চারা school এ যাওয়ার জন্য বা school এ যাওয়ার জন্য college এ যাওয়ার জন্য তাদের আগ্রহ হারাইয়া ফেলে সেটার আর একটা কারণ হচ্ছে মানে এক গাদা বই দিয়ে দেওয়া এতো মানে বই এর ভিতরে একটা বাচ্চাকে শুরুতেই জীবনের প্রথমে এতো বই নির্ভর এতো গুলো একটা পাঁচ বছরে বাচ্চা কে আপনি সাতটা আটটা বই দিয়ে দেওয়া তার জীবনের সব আনন্দ এখানেই মাটি হয়ে যাই যেদিকে আমরা দেখতে পাই যে বিশ্বের অন্যান্য school এ আহ দেখবে না যেমন ফিনল্যান্ড এর মতো দেশে আমি শুনতে পেলাম যে ওদের দেশ এর শিক্ষা ব্যবস্থা ওদের কে আহ পনেরো সোলো বছর পর্যন্ত বা এরকম বয়স পর্যন্ত কোনো board exam ই attend হয়না আর board exam ইটা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর কেও যদি চাই তাহলে সে attend করতে পারে এর উপর কোনো pressurized তাকে করা হয়না সম্পূর্ণ তারা নিজেদের ব্যবহারিক শিক্ষারউপর নজুর দিয়ে থাকে বাচ্চারা যেই ভাবে শিখতে চাই খেলা ধুলা এভাবে তাদেকে পাঠদান দেওয়া হয় খেলায় খেলায় তাদেরকে অঙ্ক সেখানো হয় কিন্তু এর সাথে কি আমাদের দেশ এর শিক্ষা ব্যবস্থার কি কোনো মিল রয়েছে

থেকেই যে না তা বলবো না আমরা আসলে আমি negative বলতে চাচ্ছি না যে education system খুবই খারাপ না বাংলাদেশ এ education system এ অনেকটাই অবগতি আসছে যেমন বাংলাদেশ সরকার নতুন ভাবে নতুন ভাবে উপলব্ধি বাংলাদেশ সরকার যে class five পর্যন্ত free করছে schooling ব্যবস্থা টা তারপরে মানে বাংলাদেশ সরকার তো মানে school শিক্ষাতে অনেক তাই মানে কার্যকরী পদক্ষেপ নিয়েছে ইটা অস্বীকার করার উপায় নেই কিন্তু তারপর ও তারা মানে ওই যে দশটা decision এর মধ্যে দুই টা তিনটা decision ভালো নেবে আর সাতটা decision যদি গোড়ায় গলদ যা আছে তো হবেনা তাইনা বাইরের দেশ আমরা compare করি প্রতিনিয়ত compare করি কিন্তু করাটাও ঠিক কারণ আমাদের দেশ এ schooling system এর মধ্যে অনেক কিছু নাই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

থাকেনা কেন কারণ তাদের কে বই ধরে ধরে এই এখানে পড়ো ঐখানে পড়ো এটা করতে হয় কিন্তু তারা যদি খেলার ছলে ছলে আজকে শিখতো তাহলে তো তাদের দেখো তো নিজেই তো সব কিছু দেখতেছো না সেটাই আপু এটা তো দেখতে পাচ্ছি আসলে আমরা আসলেই এখন আমরাও এইধরণের শিক্ষা ব্যবস্থায় অভভস্থ হয়ে গেছি তবে হ্যাঁ যেই জিনিস তা না বললে নাই ই যেটা আর যেটা অস্বীকার করার মতো না সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের আরেকটা ভালো উদ্যোগ ছিল সবাই কে বিনা মূল্যে বই দেওয়া টা যেটা আসলেই আমাদের জন্য অনেক ভালো একটা পদক্ষেপ এবং এটা যদি সব সৃষ্টি লগ্ন থেকে করা হতো আরো আগে থেকেই শুরু করা যেত তাহলে আরো ভালো হতো বিশেষ করে যারা আ হতো দরিদ্র আছে তাদের জন্য উপকার হতো

আমাদের মানে এই বিষয় এ যদি কিছু প্রয়োজনীয়

সব মানে শুরু করলেই তো একটা জিনিসে উন্নতি করা সম্ভব তাইনা হ্যা সেটাই এখনো সময় যায়নি আসলে সময়কখনো শেষ হয়না আমাদের এখনো সম্ভব এখন যদি আমরা সতর্ক হয় বা বাংলাদেশ এর সব মানুষ যদি এই বিষয়ে তাদের আওয়াজ তোলে তাহলে আমাদের প্রজন্ম হয়তো এর স্বীকার হওয়া থেকে বেঁচে যাবে বা তাদের একটা ভালো ভবিষ্যত উপহার দেওয়া যাবে আপনার কি মতামত এই বিষয়ে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

জি আপু আপনাকেও অনেক ধন্যবাদ আর একদিন কথা হবে আল্লাহ হাফেজ hello

হম কিরণ

এইতো ভালো আছি, বল তুই কেমন আছিস?